নিচের দিকে অনেক গুলো বাইক দাঁড়িয়ে রয়েছে স্কুটি দাঁড়িয়ে রয়েছে এবং একটি মানুষও দাঁড়িয়ে রয়েছে। তার পাশে একটি বাগান দেখতে পাচ্ছি। বাগানে গাছগুলো সুন্দরভাবে কাটা--

তাছাড়া বাইরে থেকেও অনেক বসার জায়গা রয়েছে সেখানে সাধারণ মানুষ বসেও ট্রেনে ওঠাও নামা করছে। তাছাড়া ট্রেনটি অনেক বড় থেকে --

এবং কাজকর্ম করছে তারপরে তার সামনের উপর বস্তা দেখতে পাওয়া যাচ্ছে এবং ওই পারে ধুসর একটি ট্রেন দেখতে পাওয়া যাচ্ছে। এবং একটি লোক অনেক কাজকর্ম করছে এবং ইলেকট্রিক ওয়্যার দেখতে পাওয়া যাচ্ছে।

এছাড়া সামনে দেখতে পাচ্ছি ঝোপ জঙ্গল অন্যান্য কলমি জাতীয় শাক ।

এখানটাতে দেখতে পাওয়া যাচ্ছে এটা মালদা টাউন স্টেশন -এর যেখানে ধূসর রঙের একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন -টির সামনে ধূসর রঙের রাস্তা এবং একটি সাদা রঙের শার্ট পরে মানুষ দাঁড়িয়ে রয়েছে। তার পাশে দুটো কুকুর দেখতে পাওয়া যাচ্ছে । এবং --